এই ছবিটিতে আমার দেখতে পারছি একটি বিল্ডিং -এর ছবি বিল্ডিং -টির নিচে এস. বি. আই. লেখা রয়েছে অর্থাৎ এটি এস. বি. আই. -এর একটি ব্রাঞ্চ ।

এবং তার পাশে একটি এ .টি .এম ও রয়েছে। এটি একটি সরকারি ব্যাঙ্ক এবং বিভিন্ন ব্যাঙ্ক -এর কাজকর্ম এখানে হয় এই বিল্ডিং -টির দোতালায় তিনতলায় অন্যান্য অফিস বা কোনো জায়গা রয়েছে ।

এ.টি.এম -এর মাধ্যমে এটি করার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে ।

টেবিলও করা রয়েছে সেখানে সম্ভবত কোনো ক্যাফে আছে | সেখান থেকে চা কফি বিভিন্ন জিনিস পাওয়া যায় | এখানে বিভিন্ন মানুষ এসে তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে এসে সময় কাটাতে পারে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তার চিত্র | রাস্তাটি সম্ভবত কোনো বড় রাস্তা হাইওয়ে | এবং তার দুধার দিয়ে জঙ্গল চলে গেছে। অনেক --

এবং নদীটির দূরে আমার দেখতে পাচ্ছি ছোট ছোট পাহাড় জঙ্গল।

এটিকে সুন্দর করে সাজানো রয়েছে এবং বোট বাধা রয়েছে বোটিং করার ও জায়গা রয়েছে এবং আশেপাশে গাছপালা বিভিন্ন ছোট ছোট রাইডস দিয়ে।